ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন ভাইয়া? এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আহ আপনার দিনকাল কাটছে কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনার? আহ আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আহ আপনার এখন ব্যস্ততা কী নিয়ে চলছে? আমার এখন ব্যস্ততা হচ্ছে যে পড়াশোনা নেই এখন রয়েছে বাড়িতে বিভিন্ন রকমের সবজি করতেছি এটা নিয়ে মানে আহ আপনি হচ্ছে farming করছেন তাইতো?

ও আচ্ছা আচ্ছা মানে পড়াশোনার পাশাপাশি আহ আপনি Agriculture এর সাথে জড়িত আছেন পড়াশোনার পাশাপাশি বলতে এটা আমাদের নিজের জন্য এমনি বাহিরে বিক্রি করার জন্য নয় নিজের নিত্যপ্রয়োজনীয় মানে দৈনিক দৈনিক যেগুলো দরকার ওটার জন্য যেমন নিজের খরচ বাচে বেগুন শর্করা তারপরে টমেটো কাচামরিচ এটাই ও আচ্ছা আচ্ছা তাই নাকি এগুলো কি আপনি নিজের হাতে করেন? আমার আম্মা আছে আমি আছি এই আমরা দুই জনই ও আচ্ছা আচ্ছা আহ মানে আপনাদের আহ যে জমি আছে ওইসব জায়গায় হচ্ছে

ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আহ বেগুন করেন কাঁচামরিচ করেন আহ তো আহ বেগুন কাঁচামরিচ আহ আহ আপনার রোপণের জন্য কি কি পদক্ষেপ নেন মানে কি কি কার্যক্রম গুলো চালান? প্রথম হচ্ছে যে আমরা উম কোদাল গুলা মাটি তারপর মাটিগুলো একদম গুড়াগুড়ি করতে হয় গুড়াগুড়ি করার পরে আমি একটা নেটের মধ্যে একটা এটা আপনি কি বলেন জানি না ওটা দিয়ে এমনি মারি গর্ত খুচে হয় নিচের দিকে ওটা চারা একটা একটা করে দিয়ে দেব তো মুলে এটা মানে করতে হয় তারপরে কিছুদিন গেলে ওটার আবার মানে মাটি উঠাতে হয় কোদাল দিয়ে কাটতে হয় পানি দেই ভরায় দিতে হয় আবার কিছুদিন পরে spray machine দিয়ে spray করতে হয় ও আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আহ আহ তারপরে কত মাস ফেলে রাখতে হয়? মানে কত মাস পর্যন্ত আপনারা wait করেন? কত মাস চাই আহ এখন যেহেতু hybrid বেরিয়ে গেছে এই দেড় মাসের ভিতরে হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এক দেড় মাসের ভিতরে আহ ফলন

আহ তাহলে এক দেড় মাসের ভিতরে যখন ফলন চলে আসে আহ তখন প্রতিদিন কি পরিমাণ আপনি ইয়ে করেন আহ মানে আহ এই মানে ওখান থেকে আহ আপনি ফসল পাচ্ছেন বা আপনি সবজি টা পাচ্ছেন? প্রতিদিন বলতে আমাদের যখন দরকার হয় তখন নিয়ে আসি যখন যেটা মন চায় ওইটা নিয়ে আসি ওটা আমরা নির্দিষ্টভাবে কোন কিছু নাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা মানে নির্দিষ্ট করে কোন কিছু নাই তাইতো?

আহ ইয়ে টা কোথা থেকে পেয়েছেন মানে আহ আপনার বাড়ির মানুষজন কি আপনাকে এতে Inspire করে আহ না আপনি নিজে থেকেই নিজ তাগাদা থেকেই এই কাজ টা করেন? আসলে নিজ তাগাদা থেকে না আমাদের ফেমিলির সবাই বাহিরে থাকে তো আমি বাড়ি থেকে পড়াশোনা করি তো বাড়ির দিকে জায়গা আছে এটা মা আমি দুইজনেই মিলেই করি মানে বুঝতে পারছি মানে aunty র সাথে আপনারা দুইজন মিলেই এই কাজটা করছেন

আহ কি কি শাক সবজি আপনারা আহ আহ উৎপাদন করছেন এখন? এখন আমাদের বেগুন আছে কাঁচামরিচ আছে ধনিয়া পাতা ও আচ্ছা আর সারাবছর আহ কি কি কি কি করেন?

তো পানি থাকার কারণে কিছু করা যায় না ও আচ্ছা এখন দেখা যাচ্ছে আপনি আহ বর্ষাকালে তো এটার ইয়ে করতে পারেন না পাশাপাশি কি ধান ধান চাষ করেন কিংবা ধান আহ চাষবাস করার সাথে আপনি কখনো যুক্ত হয়েছেন আসলে না আমি ধান চাষের সাথে কখনো যুক্ত হয়নাই আর তখন করতাম যখন আমাদের available জায়গা থাকতো এখন আমাদের তো এভেলে available বেল জায়গা নাই available জায়গা আছে

মানে একদিন যাইতে লাগে নৌকা দিয়ে? না মানে সব বিলে আমরা এখান থেকে যাইতে একদিন নৌকা দিয়ে পার হতে দেড় দুই দুই ঘণ্টা আড়াই ঘণ্টা লাগে তো ওখানে যেয়ে একদিনে তো আর সব কিছু করা এখান থেকে যাইবো কাজ করবো তাই একদিন ইয়ে করে তারপরে পরের দিন তে শুরু করে ও আচ্ছা আচ্ছা মানে দেখা যাচ্ছে আপনার দিনটা নষ্ট হয় সেজন্য আপনি করেন কি আহ একদিনে জান তারপরে কাজ টাজ করে পরের দিন আবার চলে আসেন তাইতো এরকম?

আহ তাহলে বাংলাদেশের আহ কৃষি নিয়ে আহ আপনার আহ ধারণা কতটুকু আপনি যদি আমাকে শেয়ার করতেন

এখন তারা সবচেয়ে আমাদের আমাদের অঞ্চলের কথা বলি আমাদের এখানে হচ্ছে যে ধান চাষ এমনিতে কম করে করে বাহিরের গুলার করে তো এটা নদীর সাইডে ধান করার বিশেষ করে দল চাষ করে দল চাষের কথা কখনো শুনছেন? না তো এইটা এই সম্পর্কে আহ শুনিনাই মানে আমার প্রথম শুনলাম আরকি আপনি যদি আমাকে শেয়ার করতেন দলসা হচ্ছে যে আমাদের জমিন করা তো জানেন না ঐ জমিন করা তো ঐ দল চাষ করলে করা জমি এক করা থেকেই ছয়শ টাকা করে পাচ্ছি আর ঐখানে ধান চাষ করতে নিম্নে তিন মাস থেকে চার মাস লেগে যায় এক কড়াতে কিন্তু ধান কিন্তু হয়তো তিন হাড়ি বা চার হাড়ি হয়তো আপনার কি হিসেবে ধরেন আমরা জানি না আমরা আমাদের আড়ি হিসেবে জানি এক কড়াতে তিন আড়ি বা চার আড়ি হয়তো ধানের দাম আসছে চারশো টাকা তো দল এককড়া আসছে ছয়শ টাকা তো দল চাষ করে লাভবান হচ্ছে কিন্তু ধান করে না এখন আমাদের সব মিলে হচ্ছে যে দলই চাষ করে বেশি ধানের থেকে কেননা তারা দল একমাস পরে বিক্রি করতে পারে সন্দীপ টা মানে কি নোয়াখালী অঞ্চলে তাইতো? না না নোয়াখালী না এটা সন্দীপ বলতে একটা দ্বীপ এটা নদী আমাদের চারপাশে নদী আচ্ছা আচ্ছা আচ্ছা মানে চিটাগাং এর ভিতরেই পড়ছে হ্যাঁ আমরা চিটাগাং এর ভিতরে থাকি মানে উপজেলার সন্দ্বীপ উপজেলা চট্টগ্রাম দল চাষ দল হচ্ছে যে একমাস পরে বিক্রি করতে পারে ধান তো আর এক মাসে বিক্রি করতে পারে না ধান হইতে গেলে মিনি minimum মাম তিন থেকে সাড়ে তিন মাস time লাগে এক মাসে যদি এক করা দলে যদি ছয়শ টাকা লাভ করে আর তিন মাসে চারশো টাকা পায় তালি দলে লাভ নাকি ধানে লাভ আপনি বুঝেন

তো আমাদের এখানে বিশেষ করে দলে চাষ আর দল চাষ করার প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে সন্দীপের মানুষ গরু বিশেষ করে গরু মানে চার পাঁচটা করে একজন লালন পালন করে এখন আহ কৃষি কৃষিকার্য

অবশ্যই একটা কাজ আর এইটা হচ্ছে পশুপালনের কারন হচ্ছে আমাদের এখানে ধান তেমন হয় না আর যেটা বাহিরে সেটা বাহিরে থাকে আর ধান হচ্ছে যে এটা আমাদের ধান বলে এটা হচ্ছে কি জানি না আপনাদের কি ধান এটা এটা হচ্ছে বাহিরের চরে থেকে যখন জোয়ারের পানি মারে তখন ঐ ধান গুলো হয় কিন্তু ভিতরের সাইটে ঐ ধান গুলো হয় না যার কারণে মানুষ দল চাষ করে কিছু আর নদীর পাশে জল থাকলে হচ্ছে না

আসলে ভাই ধল যেটা মানুষের খাওয়ার না এটা হচ্ছে গরু-মহিষের ঘাস হিসেবে ব্যবহার করে আমাদের এই জায়গায় বুঝতে পারছি হ্যাঁ সেজন্য আমি আমার পরিচিত না সেজন্য আমি আহ জানতে চাচ্ছিলাম যে আসলে এই আহ আহ ফসল টা আসলে কি করা হয় মানে মানুষের কি কাজে লাগে মানে গবাদিপশুর খাবার কাজে লাগে তাই তো? আর আমাদের এই জায়গায় হচ্ছে যে মানুষ available মানে নিজেদের গরু পালন করতেছে যেহেতু দল আছে তেমন মানে ঘাস যে আছে ওই ঘাসের থেকে এই দলের চাষ হয় বেশি কিন্তু ওই ঘাস বলতে খ্যেড়ে রে বোঝায় ওইটা কিন্তু তেমন নাই আমাদের এখানে যা আছে দলই আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ তো ওটা দিয়ে মানুষ গরু এখন বিশেষ করে আমাদের সন্দীপ কিছু নোয়াখালীর দিকে প্রতিবছর ভালো ভালো গরু গুলো ওই জায়গায় চলে যাইতেছে এখন আমাদের site এ মিঠাই আমাদের সন্দ্বীপের site এ মিঠাই নোয়াখালীর দিকে ইয়ে করতেছে আমদানি করতেছে